এবং নীচে একটি বউ মাথায় ওড়না দিয়ে যাচ্ছে। একটি লোক তার --

আমরা এখানে একটি বড় জায়গা দেখতে পাচ্ছি যেখানে একটি বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়িটা অনেকি বড় । এর আশে পাশে অনেক বাড়ি ঘর রয়েছে গাছপালা রয়েছে ।

এটি একটি স্কুল যে স্কুল -টির নাম হল স্কুল আফ বিজনেস অ্যান্ড ইকনমিস এই স্কুল -টি --

এবং এখানে অনেক মানুষ স্নান করছে চারিধারে দূর --

আমরা এখানে ঘর দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলি বেঞ্চ পাতা এবং --

এবং অ এখা এই ঘরটির মধ্যে এ.সি. --

এই টেবিল -এর ওপর রাখা রয়েছে একটা ল্যাপটপ তার পাশে রয়েছে পেন কাগজ বই খাতা।